পাশে দেখো পাহাড়টি দেখা যাচ্ছে গাছে ভর্তি ঘাস গাছে সবুজ রঙে ভর্তি।

একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি মানুষ আট নটি মানুষ কাজ করছে দেখবো কারোর হাতে রশি দিয়ে কিছু টেনে নিচ্ছে কারোর হাতে কিছু কোদাল দিয়ে কিছু টানছে অনেককিছু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।

পেছনে কয়েকটি গাছ দেখা যাচ্ছে ওপরে অনেক আকাশ দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ নীল--

আর এখানের মধ্যে ব্লু কালারের পারপেল ব্লু হোয়াইট কালারের অনেকগুলি বক্স সাজিয়ে রাখা আছে।

এই কোনে দেখো সাইডের দিকে দুটি গাস দেখা যাচ্ছে পাতা।

উপরে দেখো সাদা নীল আকাশ মেঘাচ্ছন্ন আছে একটু একটু মেঘ আছে সাদা কালারের উপরে দেখো কারেন্টের তার আছে।